C এবং C এ ফাঙ্কশন কলস এর কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে ফাঙ্কশন কলস এর ধরণ সম্পর্কে শিখব যেমন কল বাই ভ্যালিউ
কল বাই রেফারেন্স
এটি একটি উদাহরণের সাহায্যে করব
টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু অপারেটিং সিস্টেম 1110 এবং জিসিসি ও g কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি
ফাংশন কল বাই ভ্যালিউ এর ভূমিকা দিয়ে শুরু করি
এটি ফাংশনে আর্গুমেন্ট পাস করার একটি পদ্ধতি
ভ্যালু দ্বারা ভ্যারিয়েবল পাস করলে এটি ভ্যারিয়েবলের একটি কপি তৈরী করে
ফাংশনে পাস করার পূর্বে ফাংশনের ভিতরে আর্গুমেন্টে করা পরিবর্তন ফাংশনে একইরকম থাকবে
এটি ফাংশনের বাইরে প্রভাবিত হবে না
ফাংশন কল বাই ভ্যালিউ এতে একটি প্রোগ্রাম দেখি
আমি ইতিমধ্যে এডিটরে প্রোগ্রাম লিখেছি
আমি শুধু এটি খুলবো
এখানে আমাদের ফাইলের নাম হল callbyvalসি
এই প্রোগ্রামে একটি সংখ্যার কিউবঘনফলনিরূপণ করব
কোড ব্যাখ্যা করি
এটি হেডার ফাইল
এখানে ইন্ট x নামক আর্গুমেন্টের সাথে কিউব ফাংশন রয়েছে
এখানে আমরা x এর ঘনফল নিরূপণ করি এবং x এর মান রিটার্ন করি
এটি আমাদের মেন ফাংশন
এখানে আমরা n এর মান 8 দেই
n একটি ইন্টিজার ভ্যারিয়েবল
তারপর ফাংশন কিউব কল করি
এবং n এর মান ও n এর ঘনফল প্রিন্ট করি
এবং এটি রিটার্ন স্টেটমেন্ট
প্রোগ্রাম এক্সিকিউট করি
আপনার কীবোর্ডে Ctrl Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন
কম্পাইল করতে লিখুন জিসিসি স্পেস callbyvalসি স্পেস হাইফেন o স্পেস ভাল
Enter টিপুন
লিখুন val ডট স্লেস ভাল Enter টিপুন
এখানে প্রদর্শিত আউটপুট হল কিউব ওএফ 8 আইএস 512 এখন ফাংশন কল বাই রেফারেন্স দেখব
এখন স্লাইডে ফিরে আসি
এটি ফাংশনে আর্গুমেন্ট পাস করার আরেকটি পদ্ধতি
এই পদ্ধতি ভ্যালু এর মধ্যে আর্গুমেন্টের এড্রেস কপি করে
ফাংশনের ভিতরে আর্গুমেন্টে করা পরিবর্তন তাদের বাইরে প্রভাবিত করতে পারে
এখানে আর্গুমেন্টকে পয়েন্টার টাইপ হিসাবে ঘোষিত করতে হবে
ফাংশন কল বাই রেফারেন্স এর একটি উদাহরণ দেখি
লক্ষ্য করুন আমাদের ফাইলের নাম হল callbyrefসি
এটি হেডার ফাইল stdioহ্ তারপর স্বপ ফাংশন রয়েছে
এই ফাংশন ভ্যারিয়েবলের মান অদলবদল করবে
a এর মান b তে এবং বিপরীতক্রমে সংরক্ষিত হবে
আপনি দেখতে পারেন যে ফাংশনে পাস করা আর্গুমেন্ট পয়েন্টার টাইপ
এখানে ইন্টিজার ভ্যারিয়েবল t ঘোষিত করেছি
প্রথমে a এর মান t তে সংরক্ষিত হয়েছে
তারপর b এর মান a তে সংরক্ষিত হয়েছে
এবং তারপর t এর মান b তে সংরক্ষিত হয়েছে
এইভাবে মান অদলবদল হয়েছে
এটি মেন ফাংশন
এখানে আমরা i এবং j নামক দুটি ইন্টিজার ভ্যারিয়েবল ঘোষিত করেছি
তারপর আমরা ইউসার ইনপুট রূপে i এবং j এর মান নেই
এম্পারস্যান্ড i এবং এম্পারস্যান্ড জে i এবং j এর মেমরি এড্রেস দেবে
প্রথমে আমরা সোয়াপিং এর পূর্বের মান প্রিন্ট করি
তারপর স্বপ ফাংশন লিখি
এবং তারপর সোয়াপিং এর পরের মান প্রিন্ট করি
এটি আমাদের রিটার্ন স্টেটমেন্ট
এখন প্রোগ্রাম এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
কম্পাইল করতে লিখুন জিসিসি স্পেস কলবাইরেফ ডট c স্পেস হাইফেন o স্পেস রেফ
Enter টিপুন
লিখুন ref ডট স্লেস রেফ Enter টিপুন
আমরা দেখি enter থে ভ্যালিউস আমি 6 এবং 4 লিখব
প্রদর্শিত আউটপুট হল বেফোর স্ব্যাপিং 6 এন্ড 4 এবং আফতের স্ব্যাপিং 4 এন্ড 6 এখন একই প্রোগ্রাম C এ এক্সিকিউট করা দেখি
আমার কাছে কোড রয়েছে চলুন এটি দেখি
এটি দ্বিতীয় প্রোগ্রাম ফাংশন ক্যালবাইরফারেন্স লক্ষ্য করুন আমাদের ফাইলের নাম হল callbyrefসিপিপি এখন কোড দেখি
এটি আমাদের হেডার ফাইল আইওস্ট্রিম এখানে এসটিডি নেমস্পেস ব্যবহার করছি
C এ ফাংশন বিবৃতি একই
এখানে আমরা এম্পারস্যান্ড x এবং এম্পারস্যান্ড y হিসাবে আর্গুমেন্ট পাস করি
এটি x এবং y এর মেমরি এড্রেস দেবে
তারপর মান অদলবদল করি
বাকি কোড আমাদের C কোডের অনুরূপ
প্রিন্টফ স্টেটমেন্ট কাউট দ্বারা এবং স্ক্যানফ স্টেটমেন্ট সিআইএন দ্বারা প্রতিস্থাপিত হয়েছে
প্রোগ্রাম এক্সিকিউট করি
টার্মিনালে ফিরে আসি
কম্পাইল করতে লিখুন g স্পেস callbyrefসিপিপি স্পেস হাইফেন o স্পেস রেফ1
Enter টিপুন
লিখুন ref1ডট স্লেস রেফ1 Enter টিপুন
এখানে এটি প্রদর্শিত হয় Enter ভ্যালিউস ওএফ a এন্ড b আমি 4 এবং 3 হিসাবে লিখব
প্রদর্শিত আউটপুট হল বেফোর স্ব্যাপিং a এন্ড b 4 এন্ড 3 আফতের স্ব্যাপিং a এন্ড b 3 এন্ড 4 আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি
স্লাইডে ফিরে আসি
সংক্ষিপ্তকরণ করি
এই টিউটোরিয়ালে শিখেছি ফাংশন কল বাই ভ্যালিউ এবং ফাংশন কল বাই রেফারেন্স
নির্দেশিত কাজ হিসাবে C এ কল বাই ভ্যালিউ ব্যবহার করে সংখ্যার ঘনফল নিরুপন করতে একইরকম একটি প্রোগ্রাম লিখুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন httpspokentutorialorgWhat is a Spoken Tutorial এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেওয়া হয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য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
ধন্যবাদ